সামনে একটা বড়ো বাড়ি দেখা যাচ্ছে বাড়ির দুপাশে দুটো বড়ো বাড়ি রয়েছে ওই তিনটি বাড়িতে লেখা রয়েছে সুইৎ অনাথ বন্ধু পাঠ্য ভবন।

বাড়িটি-- একটা বাড়ি রয়েছে বাড়িটি সাদা রঙের বাড়িটিতে বোর্ড লাগানো রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো একটা অফিস ।